নিয়মিত ব্যাম করলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক glass হালকা হ্যাঁ বাড়ির সবাই ভালোই আছে হ্যাঁ হ্যাঁ হালকা হালকা গরম পানি এটা কিন্তু মানুষের উপকারে আসে সকালবেলা ঘুম থেকে উঠে এক glass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

ভালো ভাবে তো ভালো থাকবেন ভাইয়া ঠিক আছে okay ভাইয়া ঠিক আছে। hello ধর্মেশ হ্যাঁ রামু বলো হ্যাঁ কেমন আছো? এই বেশ মোটামুটি চলে যাচ্ছে তুমি কেমন আছো আরে আর বলোনা আমার তো চলে যাচ্ছে তাছাড়া কি বলো তোমার সঙ্গে ধরো অনেকদিন তো ধরো কথা হয়নি আর ধরো তুমি এখন ধরো গ্রামে থাকো তো এবার তুমি আঃ মানে আমি শহরে চলে এসছি

হ্যাঁ তো ওর কাছ থেকে তোমার নম্বর টা নিলাম আবার আমি বললাম যে না দেখি আহ এতদিন কি করছে ভাই টা আমার তো নিয়ে সবাই ভালো আছে তো বাড়িতে । হ্যাঁ আমার বাড়িতে সবাই ভালো আছে উম এখন সবাই বলতে গেলে এর বাড়িতে যারা থাকে তারা সবাই ভালো আছে আমার শরীর তা একটু খারাপ ছিল কিন্তু এখন ঠিক আছে । কেন তোর আবার কি হয়েছে ।

হ্যাঁ weather টা যা চলছে না কি বলবো আর মানে কখনো ঠান্ডা কখনো গরম হ্যাঁ নিয়ে যা তা হয়ে যাচ্ছে সব অনেকেরেই শুনছি ঠান্ডা লাগছে তা তোর বাকি বাড়ি বাড়ির member গুলা সব ঠিক আছে তো হ্যাঁ আর বাড়ির সবাই ভালো আছে নিয়ে তো তোমার বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ এইতো বাবার একটু একটু কয়েক কয়েকদিন আগে একটু ও ঠান্ডা লেগেছিলো তো বাবা এখন ধর তাও ঠিক আছে আর মায়ের তো ধর । কি বলবো মায়ের তো ধর প্রায়ই ঠান্ডা লেগেই থাকে ঠিকাছে সবসময় ধর বাড়িতে জল ঘাটে আর এখানে ধর ওখানে ধর গ্রাম থেকে এসে গ্রামে ছিলাম যতদিন তোদের সঙ্গে ততদিন ধর আহ প্রচুর জল পেতাম আর এখানে জল পাচ্ছে না । নিয়ে মায়ের কষ্ট হচ্ছে ঠিকাছে তো ওই আর কি আহ ঠিক ঠাক চলে যাচ্ছে নিয়ে তোদের বল তোদের কাজ ধান্দা কেমন চলছে এখন । হম কাজ চলছে বলতে গেলে সে রকম ঠিক উম ভালো চলে না কারণ এ এখন সময় দিত পারছিনা সেই জন্য নিয়ে আর এমনিইতো আমার কথা বাদ দে তুই ।

আমি তো এই একটা office এ কাজ করছি ওইজন্য তো ধর চলে আসতে হলো তোদিকে ছেড়ে হম তো এখন ভালো লাগেনা হ্যাঁ আর তাছাড়া গ্রামে চাষ বাস তা এখন ঠিকঠাক আছে না এখন ।

না না এখন loss হচ্ছে না কারণ চাষ তা এখন এই দিকে ভালোই হচ্ছে কারণ উম আগে আগে যেটা হচ্ছে হয়েছিল যে আগের বার যে loss তা হয়েছিল সে loss তা এখন হয় না ।

হম হম হম তো কি কি সবজি লাগিয়েছিস তোরা? দেখো সবজি বলতে গেলে আহ এখন যেহুতু শীতের সময় তো সেই জন্য এ এইদিকে এখন কপি এ এরকম কপি ফুলকপি তারপরে তোমার এ এ সরষে এ এ এইরকম চাষ হয় তার মধ্যে ধরো লঙ্কা আছে বেগুন আছে । ও তাহলে আহ উম মানে সব সব সবজি প্রায়ই খাওয়ার দাওয়ার সব সবজি গুলা চাষ হয় আলুটা কখন চাষ হয় আলুটা । আলুটা দেখো আহ চাষ বলতে গেলে তোমার আহ বর্ষার আগে লাগাইতো কিন্তু আলুটা ধরো এখন উঠবে মানে ধরো যারা লাগিয়েছে তারা ধরো এখন তুলে নিয়ে বাড়ি বাড়ি নিয়ে যাবে আলুটা ও তার মানে বর্ষার আগে ঐটা লাগাই আর এই time এ ফসল ওই তা কে মানে তুলে পরে বাড়িতে নিয়ে যাই তাইতো

ওটাই মানে ধরো কারণ তোমার আলুতে জল যেহুতু বেশি লাগে নরম মাটি লাগে তো সেইজন্য মানে বুঝতেতোপারছো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর এমনিতে ধর ফুলকপি বা বাঁধাকপির তো season তো এটা তাইনা? হম ফুলকপি বাঁধাকপি বেগুন উম এইসব এর এখন season তো ওগুলো কেমন হচ্ছে মানে ধর ছোটই আছে না একটু একটু বড়ো হয়েগেছে না একটু একটু না মানে দেখো উম আমরা তোমার ফুলকপি বাঁধাকপি যে কপি সবজি গুলো আছে সেগুলো ধরো একদুই মাস হয়ে গেলো লাগানো তো কি হয়েছে ওগুলো বড়ো হয়েছে । আহ এখন আহ ও গুলোকে কেটে আমরা বাজারেও বিক্রি করতে শুরু করাচ্ছি

উম price বলতে গেলে উম সেইরকম এখন বেশি না কারণ তোমার আহ যেহুতু আমরা একাই তো না মানে এখানটাই গ্রামে প্রায়ই প্রায় লোকেই সবজি চাষ করে নিয়ে সেই জন্য দাম তো সেই রকম থাকে না সেই জন্য তোমাদের ওই শহরে গিয়ে বিক্রি করে তো এখন এক একটার কপির দাম তোমার ত্রিশ টাকা আহ পঁচিশ টাকা এইরকম । ও আর তাহলে আহ ত্রিশ টাকা পঁচিশ টাকা যখন বলছিস আর হ্যাঁ গ্রামে তো ধর গ্রামে কি করে বিক্রি করবি গ্রামে তো ধর বেশির ভাগ মানুষই তো ধর চাষ করে তো তো তাহলে গ্রামে তো ধর কেও তখন কিনবেনা কারণ সবাই তো ধর নিজের তোরাও তো ধর কাওরের কাছে কিনিসনা তোরা তো ধর নিজের মনে খাস তাইতো । হ্যাঁ আমার কি জানতো মানে ধরো আহ বাইরে থেকে কিনলে কি হয় কারণ আমরা তো ওটা ঠিক জানি না যে ওটা কতটা মানে কি ভাবে চাষ করেছে কতটা সার দিয়ে চাষ করেছে ।

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটা বুজলাম আর তাহলে তোদের হ্যাঁ তোদের একদিক থেকে দেখ কোনো সবজি তেমন ভাবে কিনতে হচ্ছে না হ্যাঁ আর চাল টা কিনতে হয় না ধানের season তখন চালতা তখন মনেহয় নামিয়ে নিস্ । মানে প্রায় খাবার দাবার জিনিস গুলো কিনতে হয় না just মসলা নুন এইগুলোই তেল এইগুলোই just তোকে কিনতে হয় তাইতো না সরষে থেকে তেল তৈরি হয়ে যাই । না দেখো তেলটা তোমার সেইরকম কিনতে হয় বলতে গেলে আহ চালানোর মতো কিনতে হয় কিন্তু এখন যেহুতু সরষের হয়ে চাষ হয় এইদিকে তো সরষের থেকে আমাদের উম এইখানটাই সরষে চাষ করি সরষে চাষ করে ওটাকে ভালো করে শুকিয়ে আর করে তখন তেল ঐখান থেকে সরষে হয়ে যাই আর এমনিতে ধরো আহ তোমার যেটা বললে তুমি ডাল এইসব উহ চাষ চাল ডাল এই সব কিনতে হয় কিন্তু চাল তা কিনতে হয় না কারণ ধানের season আছে যেহুতু ধান আমরা চাষ করি তো শুধু আমরা না গ্রামের এখানেতাই প্রত্যেকে ধান চাষ করে নিয়ে ঐখান ধরো চাল পাই ।

ও তাহলে ধরে মানে বেশির ভাগ জিনিসিই তো তোদের কে কিনতে হচ্ছে না শুধু তেলটা তো তেলটা যখন এই যে সরষের season তা এসছে তো এই তেল তা কে যদি stock এ রেখে দিস ধর। আহ পঞ্চাশ লিটার বা ষাট লিটার হানা হ্যাঁ তো অতো কি তেল আসেনা না কম কম পরিমানে তেল আসে? না এবার আহ সেরকম সবাই তো এবার সেইরকম লাগাইনা মানে তেল stock এ রাখার মতো মানে যে এ খাবার মতো যেমন তেল তা দরকার হয় সেইরকম ভাবে এইরকএইখানটাই লাগাই তো মানে ব্যাবসার মতো লাগাইনা যে না ওকে এটারাখতে হবে stock এ মানে গ্রামে এটা হয়না । হ্যাঁ মানে ধর ওই ধর সরষে তা তো আর সবসময় চাজ হয় চাষ হয়না তো এই যে এতদিন অব্দি যে একবছর যে চালাবি জিনিসটা তো সেই টুকু ও চালানোর মতো তেল যেটা দরকার

হ্যাঁ ওটা ওটা রাখি । ও হ্যাঁ তো ঐটা ওই টারি কথা বলছিলাম যে তাহলে এতো মানে প্রায় মানে বেশিরভাগ কিছু কিনতে হয়না শুধু নুন যদি নুনটাও নুন টুন্ এগুলো যদি হতো তাহলে চাষে তাহলে তো আ আর লিংকে হতোনা তাই না হম ওইটাই তাহলে আর কিছুই কিনতে হয়তো না ।

উম কি আর বলবো তোকে তোমাকে মানে ধরো আহ কি জানতো আহ তুই চ মানে তুমি চলে যাওয়ার পরে একইখান থেকে আহ এখন অতটা ভালো লাগে না বুঝলেতো একা একাই । হ্যাঁ ওটাই আর আমাদের গ্রামের মাঠ টা কেমন আছে বল? হ্যাঁ এখন গ্রামের মাঠ বলতে গেলে পুরোটা সবুজ হয়ে গেছে কারণ আহ এখন তো সেই ধান চাষ করছে জানো । হম হম সেটাই সেটাই দেখতে হবে দারুন ভাল লাগবে আর খেলার মাঠটা? খেলার মাঠটা বলতে গেলে তোমার খেলার মঠের ওই ঐরকমই আছে কারণ এখনো অব্দি ওটার কোনো পরিবর্তন হয়নি সেইজন্য আর আহ তোমার উম খেলার মাঠ খেলার মাঠ তুমি যে রকম দেখে গেছিলে ঐরকমই আছে । ও তাহলে ধর মানে কি বলবো ওই যে প্রাচীর গুলো দিয়া ছিল just ওমনি ওমনি same ই সবকিছু আছে school ফুল সব same আছে । হম school ই মাঠ সব ঐরকমই আছে এখনো কোনো মানে পরিবর্তন ও হয়নি আহ হবে বোধয় এখন যেহুতু বলছিলো তো পরিবর্তন হতে পারে

কিছু দিন আগে একটা tournament হয়েছিল তা ওটাকি আহ মানে হয়েছিল না কি হয়েছিল ব্যাপার তা? হ্যাঁ ওটা হয়েছিল মানে সমস্যা হয়েছিল কিন্তু উম হয়েছিল কারণ ওটা সমস্যা হয়েছিল তোমার কিসের জন্য বলতো?

উম ওটা সমস্যা হয়েছিল আমাদের পাড়ার যে উম senior গুলো আছে ওরা বলতে চাইছিলো যে এবার খেলবো না কিন্তু আমাদের যে junior আছে ওরা বলছে খেলবো যখন ওরা বলছে খেলাতে পারবো তখন খেলবো । উম কিন্তু আমাদের senior গুলো মানছিলোনা খেলানোর জন্য সেই জন্য একটু সমস্যা হয়েছিল ও নিয়ে তারপর কি হলো নিয়ে তারপর ওই junior রা ওরাই বললো যে senior বললো যে যা মনে হচ্ছে মানে তোরা যদি ভালো বুঝিস তাই কর সেই জন্য হয়ে গেলো মানে match তা করলো ।

হ্যাঁ তো tournament মানে করে করলো বটেই senior দেড় বিরুদ্ধে গিয়ে তো but tournament তা কেমন হয়েছিল । হ্যাঁ বেশ ভালোই হলো তোমার অনেক জায়গা থেকে team এসেছিলো তো সে শুধু গ্রামথেকে না শহর থেকে আসছিলো team

হ্যাঁ শহর থেকে team এসেছিলো তোমার আহ ক শহর থেকে বেশি বলতে গেলে আহ কজন এসেছিলো কটা টিম এসেছিল তো তিনটে team এসেছিলো ও কোথাকার শহর থেকে এসেছিলো team

ও নিয়ে খেলা টা ঠিকঠাক হলো তো হ্যাঁ একদম ভালোই খেলা হয়েছে । আর কোনো ঝামেলা বা আর কোনো কিছু । না না কোনো ঝামেলা হয়নি আহ কারণ ঝামেলা হতে দেয় নি যেহুতু ধরো কিহচ্ছে মানে ঝা আগে থেকে আমরা বুজতে পেরেছিলাম যে ঝামেলাহতে পারে তো সেই জন্য আমাদের যে কমিটি ছিল কমিটির সদস্য আমরা বাড়িয়ে দিয়েছিলাম যে যেমন ঝামেলা না হয় বলে । ও নিয়েও last এ খেলাতে semi final কে কোন কোন team উঠে ছিল? last এ বেলায় খেলাতে তোমার আহ মুর্শিদাবাদ আর আমাদের একটা গ্রামের যেই team তা ছিল সেই team তা আর বাকি দুটো? বাকি দুটো আহ তোমার উম যেটি semi final ছিল সেটা ছিল তোমার আহ এই কি নাম বলছে একটা মাড়গ্রাম আর তোমার রামপুরহাট ও দিয়ে final তাহলে কে কে খেললো? final এ মুর্শিদাবাদ আর রামপুরহাট ও মানে তোদের মানে আমাদের গ্রামের team তা হেরে গেছিলো? হ্যাঁ আমাদের গ্রামের team তা শহরের শহরে হেরে উম মানে semi final হেরে গেছিলো তো আমাদের গ্রামের team এর থেকে কে কে খেলছিল রে? দেখো গ্রামের team থেকে আহ থেকে কে কে খেলছিল বলতে গেলে তুমি তো চলে গেছো তুমি এখন খেলছোনা তো আমাদের গ্রাম থেকে যে বিজয়, আহ ছিল আহ তোমার প্রণব ছিল তারপরে অজিত ছিল আহ আরো মানে ছিল যে খেলে গেছিল সে আহ মানে দেখে গেছো সবাই খেলছিল । ও তো আর গোলকিপার কে ছিল গোলকিপার আমাদের যে গোলকিপার ছিল যে না নতুন কোনো গোলকিপার মানে practice করতে এসেছে । না আ গোলকিপার গোলকিপার ও যে ছিল সেই আছে যে ছেলে টা ছিল ও আছে ও না ওর তো ধর খুব ভালোই গোলকিপিং করে ঠিক আছে তা ছাড়া ধর এ বিজয় প্রণব এদের দুজনের sticker combination টা দেখে আসছি খুব ই ভালো ঠিক অছে খুব ই ভালো বলতে বলার বাইরে ওদের যে কর্নার হেডের যে গোল মানে আমি তো দেখছি ওদের কে আর মানে কি বলবো সব দিক থেকে ভালো আর তুই কি এখন গোলকি practice করছিস না ছেড়ে দিয়েছিস আমি করছি বলতে গেলে এখন সেরকম যাওয়াহয়না কারণ যেহুতু ভোরবেলায় practice করছে তো এখন শীত কাল বুজতে পারছো উঠতে অসুবিদা হচ্ছে